নমস্কার multiple plots এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি সক্ষম হবেন:
figure command ব্যবহার করা
legend command ব্যবহার করা
প্লটের মাঝে স্যুইচ করা এবং plots সংরক্ষণের মত তাদের প্রতিটিতে কিছু ক্রিয়াকলাপ সম্পাদন করা
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1404 অপারেটিং সিস্টেম
python 343
tutorial অনুশীলন করতে অবশ্যই প্লট ইন্টারেক্টিভভাবে ব্যবহার করা জানতে হবে
একটি plot সজ্জিত করা
না হলে এই website পূর্ববশ্যক python tutorials দেখুন
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
এখন ipython3 লিখুন এবং enter টিপুন
pylab প্যাকেজ ইনিসিয়েলাইজ করি
command linspace দ্বারা আমাদের প্লটের জন্য পয়েন্টের set বানাই
লিখুন x equals to linspace বন্ধনীতে 0 comma 50 comma 10
এখন এই পয়েন্ট দ্বারা একটি সহজ sine curve আঁকুন
যেমনকি আমরা দেখতে পারি এই sine curve একটি মসৃণ curve নয় এর কারণ কি
এটি ঘটেছিল কারণ আমরা 0 থেকে 50 এর বড় ব্যবধানের জন্য কয়েকটি পয়েন্ট চয়ন করেছি যা হল 10
plot ফাংশন analytical ফাংশন plot করে না
এটি analytical ফাংশন দ্বারা প্রদত্ত পয়েন্ট plots করে
এখন 0 এবং 50 এর মাঝে 500 the পয়েন্ট পেতে linspace command ব্যবহার করি এবং আবার sine curve আঁকি
লিখুন y equals to linspace বন্ধনীতে 0 comma 50 comma 500
plot বন্ধনীতে y comma sin y
এখন আমরা একটি মসৃণ curve সহ একটি sine curve দেখি
লক্ষ্য করুন আমাদের দুটি plots একের অপরের উপর প্লাবিত থাকবে
pylab এ ডিফল্টরূপে সকল plots overlaid
দুটি প্লাবিত প্লটের মাঝে পার্থক্য করতে আমরা legend command ব্যবহার করি
লিখুন legend বন্ধনীতে বর্গাকার বন্ধনীতে sin x comma sin y
legend command প্যারামিটার strings এর তালিকা হিসাবে নেয়
এরপর তারা নির্মাণের ক্রম অনুসারে plots strings নির্ধারণ করে
এখন আমরা plot এলাকায় দুটি sine curves জন্য legend এর প্রদর্শন দেখি
ipython terminal in plot window মুছতে লিখুন clf
video থামান এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video পুনরায় শুরু করুন
দুটি plots অঙ্কন করুন প্রথমটি y = 4x square এর form একটি প্যারাবোলা
এবং দ্বিতীয়টি মাইনাস 5 থেকে 5 এর interval y = 2x + 3 form একটি সরলরেখা
প্রতিটি plot কি করছে তা নির্দেশ করতে legends ব্যবহার করুন
সমাধানের জন্য terminal যান
আমরা নিম্ন commands ব্যবহার করে ভিন্ন রঙে দুটি plots পেতে পারি
plot বন্ধনীতে x comma 4 multiplied by বন্ধনীতে x multiplied by x
plot বন্ধনীতে x comma 2 multiplied by x plus 3
এখন plots চিহ্নিত করতে একটি legend যুক্ত করব
লিখুন legend বন্ধনীতে বর্গাকার বন্ধনীতে r inverted commas এ dollar y equal to 4 x square dollar commas r inverted commas এ dollar y equal to 2x plus 3 dollar
আমরা plot জুড়িত legend দেখতে পারি
এরপর আমরা প্লটের মাঝে স্যুইচ করা এবং plots সংরক্ষণে ইত্যাদির মত ক্রিয়াকলাপ করা শিখব
এখন এটি সম্পাদন করা দেখি কিন্তু এখন এগোনোর আগে পর্দা মুছে ফেলুন
লিখুন x equals to linspace বন্ধনীতে 0 comma 50 comma 500
individual plots আরো নিয়ন্ত্রণ করতে আমরা figure command ব্যবহার করি
plot বন্ধনীতে x comma sin x comma inverted commas এ b
figure 2
plot বন্ধনীতে x comma cos x comma inverted commas এ g
এখন দুটি ভিন্ন পরিসংখ্যানে আমাদের দুটি plots একটি sine curve এবং cosine curve রয়েছে
এই figure command integer argument হিসাবে নেয়
এখন থেকে রান করা সমস্ত plot commands নির্বাচিত plot প্রয়োগ করা হয়
উদাহরণস্বরূপ আমরা প্রতিটি plot পৃথকভাবে সংরক্ষণ করতে পারি
লিখুন title বন্ধনীতে inverted commas এ cos x
savefig বন্ধনীতে inverted commas এ cosine png
figure 1
title বন্ধনীতে inverted commas এ sin x
savefig বন্ধনীতে inverted commas এ sine png
পরিসংখ্যান বর্তমান কার্যকর ডিরেক্টরীতে সংরক্ষিত হবে
video থামান এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video পুনরায় শুরু করুন
এই form একটি line আঁকুন y = x এবং এই form আরেকটি line y = 2x plus 3
সমাধানের জন্য terminal যান
লিখুন: figure 1
plot বন্ধনীতে x comma x
এখন দ্বিতীয় plotting এলাকা বানাতে figure ব্যবহার করুন এবং চিত্রটি plot করুন
লিখুন: figure 2
আমরা নিম্নরূপে চিত্র সংরক্ষণ করব
লিখুন: figure 1
figure 2
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে এখানে আমরা শিখেছি
figure command ব্যবহার করা
legend command ব্যবহার করা
প্লটের মাঝে স্যুইচ করা এবং plots সংরক্ষণের মত তাদের প্রতিটিতে কিছু ক্রিয়াকলাপ সম্পাদন করা
এখানে আপনার সমাধানের জন্য কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে
sine এবং cosine curve সনাক্ত করার command কি হবে
এবং উত্তর
legend command legend বন্ধনীতে বর্গাকার বন্ধনীতে inverted commas এ sin x commas inverted commas এ cos x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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে